সামনে একটি পোস্টারও লক্ষ্য করা যাচ্ছে।

সামনে কয়েকজন মানুষকে লক্ষ্য করা যাচ্ছে।

বড়ো বড়ো কয়েকটি নৌকোও লক্ষ করা যাচ্ছে।

বাঁ সাইডে একটি নীল কালারের শাটার লক্ষ্য করা যাচ্ছে।

একটি বাইগ ও স্কুটিও আমি দেখতে পাচ্ছি।

উপরে কয়েকটি সাদা কালারের জলন্ত লাইট দেখা যাচ্ছে।

উপরের সিলিংটি সাদা কালারের রং করানো রয়েচে ।

সামনে কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ভিতরে সিলিং -এ অনেকগুলি লাইট দেখতে পাচ্ছি।

উপরে অনেক কয়টি সাদা কালারের লাইট ভল আমি দেখতে পারছি।

সামনে অনেক কয়জন মানুষ লক্ষ করা যাচ্ছে।

ভিতুরে অনেক বড়ো একটি বড়ো ড্রাম লক্ষ্য করা যাচ্ছে।

অনেক কয়টি বড় বড় ঘরও এখানে দেখতে পাচ্ছি।

পিছনে একটি বাঁশখুঁটিও লক্ষ করা যাচ্ছে।

এখানে অনেক বড় একটি নদী দেখতে পাচ্ছি।

সামনে নীল কালারের ঝুড়িতে একটি কাগজ দেখতে পাচ্ছি।

উপরে সাদা কালার -এর কয়েকটি জ্বলন্ত লাইট লক্ষ করা যাচ্ছে।

ডান সাইডে একটি নীল কালারের ঝুড়িও দেখতে পাচ্ছি।

একটি অনেক বড় দোকানের ছবি দেখতে পাচ্ছি।